আর এই কলেজ -এ পড়াশোনা খুবই ভালো হয়ে থাকে আর এখানে সবাই যায় পড়াশোনা করতে দেখতেও খুব ভালো লাগে-এ।

এখানে খুব ভালোভাবে পুরো জিনিসটাকে ব্যবস্থা নেওয়া হয়ছে যে মানুষের যাতে কোনো প্রবলেম না হয় এই বাস গুলো ভলভো বাস হয় থাকে এক জায়গায় থেকে অন্য জনের যাওয়ার জন্য ব--

আর সামনে ফুচকার দোকান আছে। বারাসাত যাওয়ার বাস দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। জায়গাটা জ্যাম হয়েছে বলে --

এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটা পেট্রোল পাম্প এইচ.পি. ।

কোম্পানি আছেে আর এখানে প্রচুর এ.সি. লাগানো আছে দেখ --

এটা হছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা। আর এটা হছে ছোটা জাগুলিয়া অবস্থিত। এর ওঃ-ওঃ মানে সত্যি এটা খুবই একটা ভালো জায়গা হয়ে দাঁড়িয়েছে।

এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মণ্ডলগাঠি জামি মসজিদ ।

আর ওপরে মন্দিরের ওপরে বৌদ্ধ ঠাকুরের প্রচুর বড় একটা স্ট্যা স্ট্যাচু দেখতে পাচ্ছি আর ওপাশে একটা ছোট্ট মত স্ট্যাচু পার্ক -এর মধ্যে খুব সুন্দর ভাবে মন্দির থেকে তৈরি--

দেখতে পাচ্ছি এটা একটা লেখা আছে দি স্ক্রাচ আ-আ ইওর --

খুবই ভালো লাগছে জিনিসটাকে যাতে সুন্দরভাবে মেনটেন করে জিনিসটাকে তৈরি--

এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এ সামনে রাখা আছে বিরিয়ানির একটা প্লেট । এই বিরিয়ানি গুলো খেতে আমাদের জাস্ট অসাধারণ লেগে থেকে বিরিয়ানি টা খেতে খুবই সুন্দর লাগে।

এটা যেটা দেখতে পাচ্ছি এটা হছে একটা বিল্ডিং তৈরি হছে। এটা এখনো আন্ডার কন্সট্রাকশান পরে আছে। বিল্ডিং -টি এখনো ঠিকভাবে তৈরি হইনি। বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগছে জায়গাটা। দেখতে--

যেটা দেখতে পাচ্ছি এটা হছে একটা বিয়ের বাড়ির গেট । আ খুব সুন্দর গেট -টা ডেকোরেশন করা হয়েছে । এখন কারে বিয়েবাড়ির যে মরশুম চলছে এখন এতো সুন্দর সুন্দর গেটেক্স তৈরি হয় কি আর বলবো দেখতে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে প্লাস্টিক -এর ফুল ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে গেট -টাকে।

যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আ-আ মানে এখানে কি বলবো এপার্টমেন্ট দেখা যাচ্ছে। ভিতরে সোসাইটি মতো আছে যেখানে সব কিছু বড় বড় এপার্টমেন্ট তিন চারটে এপার্টমেন্ট একটা জায়গায় আছে। এটা একটা সোসাইটি -র নাম । আর এখানে প্রত্যেকটা ফ্যামিলি খুব ভালোভাবে এস এভাবে থাকে এখানে প্রত্যেক ধর্মের মানুষ থাকে আর সব একটা জায়গায় থাকে এগুলো দেখতেও খুবই ভালো লাগে।

কলকাতা প্রত্যেকটা জায়গায় এরকম খুবই সুন্দর সুন্দর ছবি আছে। খুবই ভালো।